এবং ওই বিল্ডিং থেকে একটি লোক বাইরে চলে যাচ্ছে।

ঘরের সামনে অনেকগুলো শুকনো পাতা পড়ে আছে।

এবং তার বড় হওয়ার জন্য--

একটি লোক বসে আছে টেবিলটির উপরে একটি--

এক সাইডে লেড কালারের একটি দরজা আছে।

দরজার ওপাশে একটি জালনা দেখতে পারছি।

বাসের পিছনে অনেক সবুজ রঙের গাছপালা দেখা যাচ্ছে।

একটি লোক দাঁড়িয়ে আছে লোকটির গায়ে নীল কালারের টিশার্ট আছে একটি চেয়ার আছে এবং--

এই ছবিতে একটি ফ্যাক্টরি দেখতে পারছি যেখানে--

অনেক গুলা লোক কাজ করছে।

ব্যাঙ্ক -এর সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তিনটে লোক দাঁড়িয়ে আছে।

স্টেশনের সামনে একটি পুলিশের গাড়ি দেখতে পারছি।

এই ছবিতে একটি দোকানের ছবি দেখা যাচ্ছে।

এই খানে কী পুজো দ্যাওয়া হয়েছে।

এবং সেই কলেজের সাইনবোর্ডটি কালো কালারের।

সম্ভবত কেবিনেট লকার অথবা কোনো ধরনের শিল্প ঘেরা।

পোস্টার দেওয়া আসে যেগুলো ছিঁড়ে গেছে এবং তার সামনে একটি মাঠে অনেকগুলো ঘা--

মূর্তিটি সাদা কালারের একটি ময়ূরের পাখনা আচে যেটি সোনালী কালারের।

এই ছবিতে অনেকগুলো লোক চলাফেরা করছে এবং অনেক লোক--

বসে আছে এবং অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে।

প্যান্ডেলটি অনেক সুন্দর ভাবে সাজানো আছে ফুল দিয়ে সামনে অনেকগুলো নানা রঙের ফুল দেখা--

এখানে একটি স্কুল দেখা যাচ্ছে যে স্কুলটার নাম সদর গভর্নমেন্ট হাই ইচকুল ।

এখানে যা দেখা যাচ্ছে একটি বড়ো হলুদ সাইনবোর্ড যার দোকানের নাম বড়ো লাল অক্ষরে লেখা।

থান উল্লেখ করা হচ্ছে বাস স্ট্যান্ড দোকানটি কাপড়ের পোশাকের চেঞ্জ করে বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে।

এদ একটি টোটোর মধ্যে দুটি লোক বসে আছে।

এই ছবিতে একটি হসপিটালের ছবি দেখা যাচ্ছে।

কেবিন দেখা যাচ্ছে কেবিনটির চারিদিকে টেবিল দিয়ে সা--

উম মারুতি সুজুকির এই শোরুম দেখা যাচ্ছ--

অনেকগুলো গাছ আছে যেখানে লাল গোলাপী কালারে ফুল ফুটেছে।